তবে আমাদের গ্রামের দিকের ই এরিয়া দেখে মনে হচ্ছে ।

পশ্চিমবঙ্গেরই কোনো জায়গা হবে। কিন্তু জানা নেই ঠিক কোথায়।

দুটো মহিলা রাস্তা থেকে হেঁটে হেঁটে আসছে দেখতে পাচ্ছি।

উম দেখে মনে হচ্ছে জায়গাটা আমাদের আ রাজ্যের নয় কারণ হিন্দিতে যেহেতু লেখা আছে সেই জন্যই আরকি মনে হলো জিনিসটা।

অনেক টাকা খরচা হয়েছে দেখে মনে হচ্ছে এরকম গেট যখন বানানো হয় তখন অনেক শ্রমিকের কর্ম সংস্থান ও হয় টাকা পয়সাও আসে তাদের।

বন্ধুদের সাথে ঘুরতে এসেছে সব।

আ ব্যাঙ্ক -টা হম কোথায় আছে জানিনা বুঝতে পারছি না। কারন হিন্দিতে লেখা আছে।